মানে বমি মানে খেতে পারিস নি কি

তাই তো তা এই টুক খেয়ে খাওয়া মানে এখন খেতে পাচ্ছিস না কি সেই বমি হয়ে যাচ্ছে না না এখন অভ্যাস হয়ে গেছে তো এখন তাও পাচ্ছি মানে অত পের পারি না মানে অল্প অল্প খাচ্ছি অল্প অল্প পাওয়া যাচ্ছে তাই তো

হ্যাঁ খেয়ে নিলি ওষুধ চেয়ে একটু বেশি উন্নত হতে পারে বুঝলি খেয়ে নিলে তোর অসুবিধ টা হবে না হ্যাঁ এই তো একেবারে পাতা থেকে পাতা পাতারি থেকে এটা তো ওষুধের থেকে বেশি

গরম টা এই আর এক মাস দু মাস তোর পরবে এটা তোর পরে গেছেলো তোর আবার তো ঠা শীত পরে গেলো

না দু দিন আগে তো আমরা ভাবছিলাম, গরম পরে গেলো এতো রোদের তাপ তাই তো কী করবি বল খুবিরা তো মানে এতো তাপ দিচ্ছে বিশাল ব্যাপার তার পর তো মেঘলা মেঘলা করছে সারা দিন টা আজকে হ্যাঁ আজকে তো মেঘলা মেঘলা করছে তোর জন্য তো আজ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 গা থেকে এখন জামা খসাস নি না এত ঠাণ্ডা আর হাওয়া দিচ্ছে বাহিরে প্রচুর ও খুবি কষ্টকর তো এই আবহাওয়া তো সবচেয়ে কোন আবহাওয়া তোর ভালো লাগে আমাকে ধরলে ওই medium টা ভালো লাগে না ঠাণ্ডা না গরম ওটাই আমাকে বেশ লাগে

ওইটাও আমাকেও ভালো লাগে কেনো না গরমে থাকলে ধর যার টা আজ্জার করবে ঠাণ্ডা তো সহ্য করতে পারিস না

হ্যাঁ লাগে

তুই তো আবার শুনেছি তুই তো আবার সকালে চান করিছ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 হ্যাঁ তোর office কি রকম কাজ চলছে এখন চলছে কোনো রকম চলছে

এই তো বাড়িতে আছি কি করব শুয়ে আছি শুয়ে আছিস কি বা জ্বর হয়েছে নাগে? না না বাহিরে এতো ঠাণ্ডা বাতাস দিচ্ছে বেরোতেই মনাচ্ছে না উঠ তো ফুটবল তুথবল বিকালে খেলিস তো খেলতে যবি না আজকে? হ্যাঁ যাব তো খানিক শুয়ে নিলাম তার জন্য এবার তার বার হব এবার আজ মনে আজ করছি ডুব দিবো না কেনো? এই এই যা ঠাণ্ডা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 পরীক্ষা দিলে বেশ হইছে আমার সেই না দেওয়াই ভালো পরীক্ষা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 এই দশ পনেরো মিনিট মধ্যে পরীক্ষা দেওয়া হয় তাই তো কত নাম্বারের পরীক্ষা এটা?

দশ নাম্বারে পরীক্ষা internal হ্যাঁ নে দশ পনেরো মিনিট হ্যাঁ কি বলচ্ছিস কত পাবো হ্যাঁ দিলাম লে¬ লেখতে time দেয় না ঐ অর্ধেক করে লেখা নিচে খাতা নিয়ে নিচ্ছে ও মানে দিতে দিতে time শেষ তার পরে একটা পরীক্ষা থাকছে না কি হ্যাঁ মানে পরীক্ষা চারটায় একদিনে চার টা করে পরীক্ষা এই এক দিকে এক দিকে আমরা ইংরেজী দিছি ঐ তালে দেশে বাংলা দিতে লেগেছে অন্য জনের

তাই তো অমনে কেরে পরীক্ষা দেওয়া হবে না একটা পরীক্ষা টার system থাকবে এই system সে মধ্যে পরীক্ষা টা নিতে হবে বুঝলি হ্যাঁ হ্যাঁ মানে এত পরীক্ষা শেষ হলে তাই তো নয় তো দুই তালেই চলচ্ছে পরীক্ষা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 হ্যাঁ সেটাই তো বাংলা লেখব না কি ইংরেজী লেখবি এই জায়গায় তো খুবি মুশকিল এভাবে পরীক্ষা যার time এ হবে সেরাও ঢুকে গেছে আমাকেও time বুঝে যেতে হবে হ্যাঁ তার জন্য কি বললা কি ভাবলে আমি ইংরেজী দেখলাম এই তালে অর্ধেক দিয়ে দেয় ঐ তালে অর্ধেক দিব আপাতত লেখে দিলাম দুটোতে মানে half half করে লেখছিলি দুটো question আসছিলো না একটা question দিয়েছিলি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

হ্যাঁ যেকোন একটা লেখলে হবে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

মানে চারটে একদিনে? হ্যাঁ চারটে একদিনে মানে অর্ধ ঘন্টা করে time তা আবার অর্ধ ঘন্টা মধ্যে ওরা দশ পনেরো মি¬ মিনিট করে time দিছে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

তা বিশ্বের কি ভাবে তা কি ভাবে যে ঠাণ্ডা লাগলো আর বিশ্বের বলিস না ও তো দিন রাত সে শুধু phone phone phone করে ও সেই রাত রাতে সেই বাড়ায়ছে মাথায় টুপি ফুপি line এ লিওরে বসে থাকে ঠাণ্ডা কেন লাগবে না বলো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 হ্যাঁ হ্যাঁ তা হলে অমনি করে ঠাণ্ডা লাগবে না তুই বল আমি যদি টুপি না নিয়ে যদি ফাকা মাঠে যদি ঐ লিভারে বসে থাকি তা হলে তো ঠাণ্ডা লাগবে

ও তো সেই সারাদিন দিন রাত সব সময় তো দিন রাত ঘুরে বেড়ায় ওই খুব মুসকিল তো ওদের তো পরীক্ষা কোথায় পরলো centre centre পরীক্ষা মোল্লারপুর মোল্লারপুর কোন দিন গিয়েছিস মোল্লারপুর কোন দিন যাসনি না না যাই নি এবারে যাব মল্লারপুর থেকে হিরালাল ভুগোত collage টা চিনিস তো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

হম আমাদের নতুন পরেছে হিরালাল মল্লারপুরে তো হিরালাল পরে নি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 double double centre পরেছে তোদের double বলতে না double নয় তার মানে একটার নিচে ওই রামপুর collage এ একটা আছে আরেকটা মল্লারপুর এ আছে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 ও বুঝতে পেরেছি তো পরীক্ষা তো preparation নিলি না কি?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 হ্যাঁ তো সেটাই তো না পারলে ডিগি যাবি ভরে হ্যাঁ ভরে তো নিয়ে যেতে হবে আনা ভর সুযোগ ছাড়লে হবে না না না সুযোগ ছাড়া যাবে না প্রত্যেক ছেলে ধর করোনা লেগে পড়াশোনা করে নাই সবাই ঢেগে যাবে তুও ঢেগে যাবি ভরে না তু সবাই নিয়ে যাবে হ্যাঁ ঐ লা নিয়ে যেতে হবে বিশেষ করে ইংরেজী ইংরেজী পরীক্ষায় নিয়ে যেতে হবে দাদা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 ইংরেজী আমাদের বেলায় কি ছিলো বলতো আমাদের বেলায় দশ নাম্বারে দু টো করতে হবে দুটো দশ দশ কুড়ি short দু নাম্বারে আঠারোতে মানে short করে দিয়েছে সব হ্যাঁ এইতো দিলাম আজকে দিলাম দেখছি তো short question MCQ ইংরেজী ইংরেজী গুলো ইংরেজী short করে দিয়েছে না কি বড় করে সে short করেছে বড় না short question ভালোই তো ভালোই তো তোকে দেখতে হবে না শুধু auction থাকবে লেখে দিবি বা এখান থেকে ব্যাপারি লয়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 তো সবি short question আসবে না? না সব short question আসবে না দশ নাম্বার থাকবে আট নাম্বারে থাকবে ও বড় question কয়টা নাম্বার থাকবে? ঐ আট দশ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 হ্যাঁ ওটা দশ দশটা আসবে দু নাম্বার করে short question গুলা কুড়ি নাম্বার তা কঠিন ব্যাপার তো পরীক্ষা সে রকম preparation নিতে হবে আর ঠাণ্ডার সময় পরীক্ষায় কি ভাবে যাবি রে

বিশাল ব্যাপার তো তোকে তো এবার ভোর চারটায় সে উঠতে হবে সে না না আমি ভাবছি ধরলেক আজ পরীক্ষা তো ধরলে কালকেই থাকব ঐ খানে

না না ওখানে কেও নাই আমাদের থাকলে ভালো হত তো ওখান থেকে পরীক্ষা ফরিক্ষা হ্যাঁ তাইলে আজকে বিকেলে চলে যেতাম নি কাল তখন পরীক্ষা হত হ্যাঁ যখন পরীক্ষা হবে পরীক্ষা দিয়ে চলে যেতিস এ রামপুরা থেকে মল্লারপুর কত দূরে রে? রামপুরা থেকে মল্লারপুর করতে হবে ছয় সাত kilometer হবে মনে হয়

হ্যাঁ তাইলে আমাকে ধরলে ওই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 কি যাবো এখান থেকে যাব টোটোতে আর ওখান থেকে দেখতে হবে কিসে যাব bus এ না কি টোটোতে কিন্তু ভিড় হবে সেই দিন ভিড় হবে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 তু দেখ পরীক্ষা কত জন ছাত্রকে এক সাথে পেতিস কত ভিড় বন্ধ হ্যাঁ প্রচণ্ড ভিড় হবে কিন্তু এটা বুঝতে পারছিস কি হারে ভিড় হবে হ্যাঁ প্রচণ্ড ভিড় হবে কিন্তু কিন্তু যদি কুয়াশা হয়ে যায় না বিশাল তো হম আর যেটা বলছিলাম আবহাওয়া পরিবর্তন হচ্ছে অস্ট্রেলিয়া থেকে তো আবহাওয়া কেমন ভালো যায় তাদের বেশির ভাগ সহজ সরল মানুষ ঢুকায়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 medium হ্যাঁ সবচেয়ে কালো খেয়ে অস্ট্রেলিয়া না কি বলছিলিস তু হ্যাঁ ওয়েস্ট ইন্ডিজ ওদেরি তো সেই একবেলা রোদ রোদ একবারে প্রচণ্ড বিশাল ব্যাপার তাই তো ওদের তো আবহাওয়া আমাদের টাও ঠিকি আছে ওদের থেকে এত আবহাওয়া খারাপ না নিয়ে কি ভাবে পারে কে জানে ওরা কি ভাবে থাকে

হ্যাঁ সেটা তো বাকির নয় জ্বর হবে কি ঠাণ্ডা লেগে যেতে পারে কেনো না ওরা যখন আমাদের আবহাওয়া দেশ আসবে তো ওদেরও হবে মানে এটা মানিয়ে নিতে সময় লাগবে তাই নয়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 হ্যাঁ ঐ দেকে ঐ দিকের আবহাওয়া ঐ দিকের আবহাওয়া খুব খারাপ ওদের খুব গরম হয় না সূর্য টা কাছ থেকে না কি ওয়েস্ট ইন্ডিজ হ্যাঁ আমার মনে হয় সূর্য অনেক নিচে আছে রে ওদের

না তাপ করতে হয়তো বেশি লাগে ওদের সূর্য কাছে না না সূর্য কাছে আসে তো তার জন্য তাপ মাত্রা টা বেশি ওদের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

আরে ভাই বলছি মান করে দিছি তো ভাই যাস না ওখানে বিশাল ব্যাপার

তা ঐ যা আমি যাব মনে করেছিলাম তো তোর যা বলছি যা ঠাণ্ডা যেতে পারবো না রে ঐ যে বিছনা থেকে রাতে উঠতে অসুবিধা হয় বাহির টাহির যেতে হয় তো বিছনা থেকে উঠতে মনে হয় না

ব্যাপার টা হলো তুই বসে বসে mobile তুই ঘুমায় উঠতে মনে হবে না এই mobile খুজে থাকে না হ্যাঁ গরমের দিনে কচি ঠাণ্ডা কচি তখন ছিয়া কচি হাওয়া আর এখন হাওয়া ঠাণ্ডা বেশি কিন্তু আমারা সহ্য করতে পারি না হ্যাঁ গরমের দিন কি বলতো একটা মশার কামর থাকে সে চ্যাংড়া ছেলে পেলেরা ঘুরে ঘুরে বেড়ায়

হ্যাঁ আর বসে থাকা তুই তো স্বাভাবিক এতো টা তো উষ্ঠ সেই যে আবহাওয়া দেছে ওই আবহাওয়া টিকতে পারবি রে না রাতের বেলা সেই খালি হাতে থাকতে হবে

আয় fan হাওয়া থাকতে পারে না এত গরম টিকা যাচ্ছে না বুঝলে আর এখন দেখ আর এখন রাত্রে যেন কাটাতে পারি না হ্যাঁ যানও তো সময় পাই না অতছ দুটোই দেখবা শুয়েটার কেথা কম্বল সব গুলা লাগছে তাই না

আগে এক এক শীত কালে একটা জিনিস ভালো কি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 হ্যাঁ শীত কালে ঠাণ্ডা ঠাণ্ডাতে ঠাণ্ডা সময় ফসল চাষ করলে উন্নতি কিন্তু গ্রীষ্ম কালে হবে না আর গ্রীষ্ম কালে কি হয় বলতো অতিরিক্ত ই হয় যে

রোদে সেই পুরে যায় সে হম হ্যাঁ তবে রসালো জিনিস মানুষ খেতে ভালো বাসে যেমন তোর তরমুজ যেমন তোর শসা এ সব রসালো জাতিও খাবার গরমের দিনে ভালো হত হ্যাঁ যেমন সরবতি আছে একটা হ্যাঁ নাম করতে পারিস সরবত সরবতি খুব ভালো সরবতি খেতে ভালো লাগে না কি? হ্যাঁ ওইটা তো খেতে দারুন লাগে জল জল একে বারে ঐ গুলা তোর বেশির ভাগ দেখবি ঐ গুলা তোর নদীর ধারে ধারে হয় হ্যাঁ বালু মাটিতে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 হ্যাঁ না এটা একটা মানে মোটা করতে পারবে না তো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

ঐ তা তো খুব খারাপ তুমিও খারাপ হ্যাঁ তোরা এখন আলু লাগাস নি এই বছর আলু তো লাগাই ছিলাম তো ও দেশে কি বলবো আবহাওয়া লেগেছে গাছ গুলো মোরে গেলো ঐ যে কুয়াশা যে হ্যাঁ আব কুয়াশার জন্য তো সব মরে যাচ্ছে রে কুয়াশা টা বিশাল একটা জিনিস কুয়াশা আলু গাছ সব বিচুন গুলা মেরে দিচ্ছে কুয়াশাতে

সদা করে মরে যাচ্ছে রে না চাষীদের মাথায় হাত দেবে কি করবে দেখ এভাবে খেটে খুটে যদি কুয়াশার জন্য যদি সব জমি নষ্ট হয়ে যায় বিচ গুলো তা তো ওদের পক্ষে তো খুব সম্ভব নয় হ্যাঁ ওদের খুব কষ্ট হবে তখন বুঝলি এতো দিন ইতি ই করে মানুষ করে বড় করে যদি এই অবস্থা হয় তালে কি কেমন লাগবে বলত হ্যাঁ রাখছে হ্যাঁ তোকে পরে মা ডাকছে আমাকে ঠিক আছে

hello আসসালামু আলাইকুম

কেমন সাহেবা আপন সাহেব আপনি কেমন আছেন